আমি এইতো work from home এটাই করছি। ওহ আমি এই work from home এ তেই করছি।

ওই তো daily routine ন টা ছ টা। ছ টা ন টা এরকম। হম অফিসের থেকেও work from home এ বেশি চাপ। সারাদিন খালি target target target. আবার current চলে গেলে তো আরো অসুবিধা। আমাদের এখানেতো মাঝে মধ্যেই current চলে যায়। WBSEDCL এর তো line আমাদের এখানে। ওই system বন্ধ করে বসে থাকি। আবার কখন current আসবে? আবার log in করি। স্কাইপে জানিয়ে দিই আমাদের তো স্কাইপ use করতে হয়। ওই স্কাইপে জানিয়ে দিই। না না এ কাজ বাজ company তে আমি আর করবো না। ভাবছি একটা ওই channel খুলবো ফেসবুক ইউটিউবে ওখানে করবো। ওই road vlogging করবো, নাহলে food vlogging, নাহলে game vlogging মানে game এর game খেলবো সেটা upload করবো। এই তিনটের মধ্যে যেকোনো একটা করবো। কাজ করতে করতে করবো কাজ ছেড়ে দিলে ওগুলোতো আর সঙ্গে সঙ্গে income হবে না। এক দেড় বছর তো লাগবে। হতে

হম তুইও একটা channel ট্যানেল খুলে নে।

আরে আমার তো কাজের অসুবিধা। আমি সেই একদিন ছুটি পাই কিংবা এই শনিবার রবিবার মাঝে মাঝে ছুটি দেয়। daily তো এগুলো হবে না। আর টাকা income করতে কে না চায় সেতো সবাই চায়। কিন্তু কাজ ছেড়ে দিয়ে যদি ওইসব করতে যাই তাহলে, Monthly যে একটা income হয়, সেটা কথা থেকে হবে? শনিবার রবিবার সে একদিন হতে পারে। উম না করবার কি আছে? আমার মতে খাওয়ার channel করলেই মনে হয় ভালো হয়। খাওয়াও হবে বাড়িতে বসে আর video ও হবে। কারণ আমিতো খেতে ভালোবাসি, তুইও ভালোবাসিস। খাওয়ার টাই করলে মনে হয় ভালো হয়। কেন? তো~ তোকে কি সবার সামনে খেতে হবে নাকি? দুজন মাইল আলাদা আলাদা খাবো। খাবারের সামনে সেই রেশমি কুকারের video গুলো হয়না? কে আগে খায়? ওইরকম video গুলো করবো। বাইরে গিয়ে এখন ওইসব করতেও ভালো লাগবে না। তার থেকে একদিন ওই পাড়ার মধ্যে আড্ডা মেরে কাটাতেই ভালো লাগবে। আর এখন যা corona টোরোনা সব virus বেরিয়েছে, বাইরে গিয়ে

যত বেশি খাবার দেবে তত বেশি public খাবে। তাই কম খাবার খেয়ে ওরম ভাবে হবে না। আমার যেটা মনে হয়। তুই অল্প খাবি। আমি বেশি খাবো। হাস্যকর হবে হবে তো কি হবে? আরো বরঞ্চ ভালো comedian হবে। তো ওইটার থেকে হচ্ছে গাড়ির এক তো গাড়িতে journey, তারপর গাড়ির তেল, তারপর তোর বিভিন্ন রকম খাবার restaurant এর খাবারের দামও বেশি, সেরকম কোনো mini item ও পাওয়া যাবে না। আর বড়ো যদি first restaurant এ যাবে সেরকম item পাবে অনেকরকম। দামও সেরকম বেশি। সবদিকদিয়ে লোকসানই হবে। এর থেকে বাড়িতে খাবার এনে ওটাও একটা relax হবে খেয়েদেয়ে উঠে rest নিতে পারবো শুয়ে পড়বো ধ্যাক করে। আর ওখানে শোয়াও যাবে না হয়তো খাবারখেয়ে।

গরম সাবধানে একটু করলেই হয় মত করলে ওরকমভাবে হবে না।

সে যে যা বলবে বলবে, নিজের নিজের করে এগিয়ে গেলেই হবে। খুব কম লোকেরা এরকম নিন্দে করে বাদবাকি অনেক লোকেরা দেখে এগুলো বাড়ির কাজগুলো কিরম করছে না করছে?

হম ওটা করলেও হয়। আমার কাছে editing এর software ও আছে। ভুতের গল্প বলতে গেলে আবার সেই তিন চার জন character লাগবে, তো কি হবে?

করবে এরম ভাবেই করবি। আমি edit করে দেব।

নানারকম এদিক ওদিক থেকে free গুলোকে দেখবো, download করবো, করে edit করে দেব। আমার আবার এইসব গুলো করতে খুব ভালো লাগে edit টেডিট করতে।

হ্যাঁ হ্যাঁ আমি এগুলো জানি। হম সেতো আসে কিন্তু ওই বাংলাদেশের কিছু আমি audio শুনি ভুতের। সেগুলো দেখি একই রকম দিয়ে যায় একটানা লম্বা। কিন্তু ওদের গুলোও popular. ওরা কিন্তু আবার studio radio studio র মধ্যে করে ওগুলো। radio channel আছে ওরা ওইসব জায়গায় করে। কিকরে ওদের গুলো চলে কে জানে? ওইরকম কোনো কিচ্ছু নেই। হম আমাদের এখানে যেরকম sunday suspense হয় ওর একটা ওর কি বলবো? শুনলে মনে হয় যেন ওই জগতে চলে গেছি এমন গুলো দেয়। ওই পছন্দ করি। হম দিনের বেলাটা দারুন লাগে।

হম ওটাও ভালো পর্দার পেছনে থেকে গল্প বলে যাবো। আমাদের channel এর তাহলে আমি নামও একটা আগে থেকে ঠিক করা ছিল। বলবো? আমি একটা channel পছন্দ করে রেখেছি আলেয়া বলে।

ভুত তো basically গ্রামের দিকেই এইসব চর্চা বেশি হয়। আমাদের শহরাঞ্চলে কি এইসব হয় ভুত নিয়ে চর্চা বেশি? আলেয়া নামটা ওই জন্যই রাখা হয়েছে।

হম এই শনিবারে করে দেব। শনিবার করে সবাই শুনতে পাবে। শুনবে আর রবিবারে সারাদিন ঘুমাবে একটু বেলা করে উঠবে।

হম তাহলে lock করে নি নামটা আলেয়া।

প্রথমে তো একটা mail create করতে হবে। তারপরে ইউটিউবে channel create করে নেবো আলেয়া বলে। আর আমার ফোন number টা add করে নেবো ওখানে। ব্যাস তোকে link পাঠিয়ে দেব channel এর ইউটিউবে search করবি এমনি খুঁজে পেয়েযাবি আলেয়া বলে। লাল রঙের আমি একটা logo ও বানিয়ে রেখেছিলাম। মানে মনে মনে ওইরকম বানিয়ে রেখেছিলাম আমি। সেটা create করে নেবো।

তাহলে তোকে আমি একটা link পাঠিয়ে দেব হোয়াটস্যাপে দেখে নিবি। কোথা থেকে আবার? গুগল আছে, ফেসবুক আছে, যেখান থেকে পারবি ঝেপে দিবি একটা। হ্যাঁ ইউটিউব কি চায়? নিজের creativity চায়। তুই তোর নিজের voice দিবি ব্যাস হয়েগেল। সে কার গল্প? কে কোথা দিয়ে কি করছে? ওইসব দেখে লাভ আছে? উম আমার আছে কিন্তু আমার ছোট ছোট। ওগুলো করলে হবে না। ওগুলো আমি পরে বলবো একদিন। ওগুলো, ওগুলো সেরম কিছু না তুই এরকম ঝাপা গল্প দিবি ওগুলো অনেক্ষন ধরে অনেক বড় হয়। না একটু একটু তো রং চং মাখিয়ে বলতে হবে গল্পটা প্রথমে তো দেখে নেবো আমরা। দেখে নিয়ে এক তো বুঝে যাবো। একটা idea তো চলে আসবে গল্পটা কি বলতে চেয়েছে? কি কোনখান থেকে কি হয়েছে? দেখে একটু রং চং মাখিয়ে একটু বাড়িয়ে বুড়িয়ে বলে দেব ব্যাস। আরে public তো ওটাই বলবো আমরা। যে ওগুলো সত্যি ঘটনা এরকম type এর থোরিই দেখতে আসছে আমরা কোথা থেকে collect করেছি গল্প?

সে যখন সে যখন popular হয়ে যাবে, তখন ওগুলো এমনই হয়ে যাবে। তখন ওই লোকেদের দেওয়া গল্প গুলোই পড়বো। mail এ পাঠাবে।

হ্যাঁ ওগুলো আমি একটু একটু জানি। ওই hashtag ফ্যাশট্যাগ এসবের উপর নির্ভর করে বেশি। হম সময় আর hashtag ওই একটা time এর মধ্যে upload করতে হয়। মানে daily daily কিংবা weekly upload করবি ওই একই time এ আসে। হম তারপর ফেসবুকে তেও দিয়ে দেব। ফেসবুকে তেও লিখে দেব আমাদের ইউটিউব channel এ এই এই বলে mention করে দেব। হ্যাঁ ফেসবুকেও page create করে নেওয়া হবে। আগে প্রথমে দেখবো কেমন কি views হচ্ছে না হচ্ছে তারপরে? হ্যাঁ হ্যাঁ thumbnail টা একটু ভয়ংকর জবরদস্ত বানাতে হবে। ওটা তুই বানাবি আমি কিন্তু কিচ্ছু করবো না আমি খালি audio edit করবো। না না একটাই। business কি business করছিস রে আবার?

হম আমার high configuration কম্পিউটার আছে বললে হবে না। হম করে দেব। আমার তো শুনেই কেমন মজা মজা লাগছে মনে হচ্ছে এখনই edit করতে বসে যাই। আরে তুই তোর আমাকে ছাড়া চলবে না আমার তোকে ছাড়া চলবে না channel টার মধ্যে। সেই

লোকের হাতে তখন তোকে চিনে যাবে। তোকেও চিনে যাবে আমাকেও চিনে যাবে। সে channel destroy হয়ে গেলেও নতুন করে channel create করলে সেই লোকেরা সেই খুঁজতে আসবেই।

আরে তোর voice টা তো সবাই চিনবে। আমাকে তো আর কেউ চিনবে না। আমি তো এ দি, আমাকে কি আর কেউ চিনবে? voice টা তোর তোকেই সবাই চিনবে। সে কি? কোথায়? কি? তার ঠিক নেই এখন থেকে আবার এক হাজার subscriber

Live এ এসে শোনায় ভুতের গল্প? হম হ্যাঁ সবই নেওয়া যেতে যেখান থেকে পারা যায় সেখান থেকে নিয়ে নিবি। নিয়ে নিয়ে voice over করে দিবি ব্যাস।

হ্যাঁ আমিও হ্যাঁ না রাত তো অনেক হলো চ তবে।

হ্যা দীপেশ কি খবর কেমন আছো? ভালো আছি তুমি কেমন আছো? হা ভালোই আছি অনেক দিন পর কথা হচ্ছে তোমার সাথে তো বাড়ির সবাই ভালোই আছে হ্যা ভালো আছে

কখনো ঠান্ডা বা কখনো শীত এরকম মনে হচ্ছে তো রাত্রে বেলা ঘুমোতেও খুব অসুবিধে হচ্ছে যেহেতু কম্বল নিয়ে বা লেপ নিয়ে ঘুমোচ্ছি কিন্ত রাত্রে বেলা প্রচন্ড ঘাম হচ্ছে তো মনে হচ্ছে না যে শীতের মত মনে হচ্ছে না সত্যিই শীতের আবহাওয়া রয়েছে ঠিকই কিন্ত শীতের মত মনে হচ্ছে না তা তোমার কাছে না এখন তো শীত এখন পুরো কমে গেল শীত আহ পড়েছিল মধ্যে কিছুদিনের জন্য এত ঠান্ডা পড়েছিল আহ ঘড় থেকে বেড়ানো যাচ্ছিলো না আহ খুবই ঠান্ডা পড়েছিল রাতের দিকে উম একদমই ঘর থেকে বেড়ানো যাচ্ছিলো না লেপ ঢাকুন নিয়ে বা কম্বল ঢাকুন নিয়ে নয় বসে থাকতে হচ্ছিল হ্যা আমাদের ঐদিকেও একটা সপ্তাহ উম শীতের সময় খুব ঠান্ডা পড়েছে একটা সপ্তাহ একদমই বাড়ি থেকে বেড়ানো যায় নি আর চতুর্র্দিকটা একদম পুরো কুয়াশায় ঢেকে গেছিল তো শীতকাল টা ভালো লাগে ঠিকই কিন্ত কিছু কিছু সময় এতটা ঠান্ডা পরে যে শীতের ঋতুটাও ঠিক একটা ভালো লাগে না হয়তোবা আমরা শীতের সময় ঘুরতে যাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্ত ঐখানে গিয়ে যদি প্রচন্ড ঠান্ডা পরে থাকে বা বরফ জমতে থাকে তাহলে আমাদের খুবই অসুবিধা হয় কেননা আমরা অতটা শীতের মধ্যে থাকতে অভ্য়স্ত না বা অতটা শীতের আবহাওয়া ও না আমাদের এদিকটায় নাতিশীতোষ্ণ আবহাওয়া কিন্তু যখন আমরা শীতের জায়গা গুলোতে যাই তাহলে তখন একটু ভালো লাগে ঠিকই কিন্ত যখন প্রচন্ড পরিমানে বরফ পড়তে থাকে বা তুষারপাত হতে থাকে তখন খুবই অসুবিধে হয় তা তোমার এই এতগুলা ঋতুর মধ্যে বাংলার ছটা ঋতুর মধ্যে কোন ঋতুটা তোমার কাছে ভালো লাগে আমাকে এই শীতটায় বেশি ভালো লাগে কারন তোমার এই শীতের সময় অনেকে সবাই ঘুরতে যায় পিকনিক করতে যায় তারপরে অনেক রকমআহ ফুল আহ অনেক রকম ফুল পাওয়া যায় এখন শীতের সময় হয় অনেক শাকসবজি উঠে হ্যা সেটা তো অবশ্যই শীতের সময় অনেক ধরনের ফুলের চাষ করা হয় তার সাথেসাথে অনেক ধরণের সবজিরও চাষ করা হয় যেগুলো আমরা সবসময় পেয়ে থাকি না আর ফুলের কথাই বললে যেহেতু অনেক ধরনের অনুষ্ঠান রয়েছে বা বিয়েবাড়ি রয়েছে বা বিভিন্ন ধরনের পূঁজো রয়েছে এই শীতের সময় সেইক্ষেত্রে যেহেতু নতুন নতুন অনেক ধরনের ফুল চাষ করা হচ্ছে তো সেগুলো আমরা পেয়েও থাকছি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান গুলো যেমন সরস্বতী পুঁজোর সময় প্রচণ্ড পরিমান ফুলের দরকার হয় বা বিয়ের সময়ও প্রচণ্ড পরিমাণে ফুলের দরকার হয় বিভিন্ন সাজানোর জন্যে বা গেট সাজানোর জন্যে ফুলের প্রয়োজন হয় তারপরে খাট সাজানোর জন্যে ফুলের প্রয়োজন হয় তো এই শীতকালে অনেক ধরনের ফুল পাওয়া যায় তার সাথে সাথে যেহেতু ফু পুঁজোর অনুষ্ঠান হোক সেই সময় যদি কাউকে নিমন্ত্রণ করা হয় বা কাউকে বলা হয় যে হ্যা আসো আমাদের বাড়ীতে সেই সময় রান্না করতেও সুবিধা হয় বা যারা খেতে আসবে বা অনুষ্ঠানে আসবে তাদের ক্ষেত্রেও সুবিধা হয় এই সময়টা কিন্তু আমার কাছে শরৎকাল টাই ভালো লাগে আরকি

হ্যা শরৎকাল তো ভালো লাগে কেননা হচ্ছে এই সময়ে অতটা গরমও থাকেনা বা ঠান্ডাও থাকেনা কেননা এই গরমের সময়ে যা অবস্থা হয় বাইরে বের বেড়োনোই যায়না আর প্রচন্ড পরিমাণে গরম থাকে প্রচন্ড ঘাম হয়ে থাকে বা বাইরে যদি বেড়োনোও হয় শরীর প্রবলেম করে বা শরীর জ্বলতে থাকে তো সেই সময় শরৎের দিকে চিন্তা করলে যে ঐ সময় অতটা শীতও থাকছেনা বা ঠান্ডাও থাকছে বা গরমও থাকছেনা সেইক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে যে হালকা হাওয়া বইতে থাকে বাইরে আর তার সাথে সাথে যদি তুমি সমুদ্র সৈকতে ঐ সময়ে ঘুরতেও যাও তাহলে ভালোও লাগবে কিছু কিছু জায়গা হয়তো বা আমরা গরমের জন্যে যেতে পারি না কেননা আমাদের অনেক জায়গাই রয়েছে ঘোরার যেগুলো গরমের সময় যাওয়া যায় না প্রচন্ড গরম হয় তো সেই সময় সেই জায়গাগুলোতে হয় শীতের সময় যেতে হয় নাহলে শরতের সময় গেলে ভাল হয় আর এই যে দার্জিলিংয়ের কথাই বলা হোক না কেন বা নর্থ এ পাহাড়ের দিকে যদি ঘুরতেই যাওয়া হোক না কেন সেই সময়ে শীতের সময় যা গেলে ভাল হয় কিন্তু শীতের আগে বা শীতের পরে গেলে আরো ভাল হয় কেননা সেইসব জায়গাগুলোতে বরফ পড়তে থাকে তো বরফের ক্ষেত্রে গেলে আমাদের ক্ষেত্রে অসুবিধাই হয় একটু তা তুমি শীতের সময় কোথায় কোথায় ঘুরতে গেছো আমি শীতের সময় পাহাড় গিয়েছিলাম তো ওখানে আহ অনেক ঠান্ডা ছিল পাহাড়ে উঠেছিলাম আহ খুব ঠান্ডা হাওয়া বইছিলো আহ তোমার দার্জিলিংয়ের উম একবার গিয়েছিলাম তখন আহ দার্জিলিংয়ের দিকে একটু আহ ঠান্ডাটা খুবই বেশি এবং বরফ টরফ হালকা হালকা পড়ছিলো

হ্যাঁ সে তো ঐসব জায়গা ঠান্ডার জায়গা সেহেতু শীতের সময় বরফ পড়লে অসুবিধা হবেই আর আমাদের তো এই বাংলাতে ছটা ঋতুর দেশ বলাই হয় সেই গুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এইগুলো আবার ইংরেজি মাস হিসেবে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে

এই ঋতু গুলো ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে আর এই ঋতু গুলোতে প্রকৃতিও বিভিন্ন বিভিন্ন রূপ ধারণ করে তো বর্ষার সময় অনেক রকম স্মৃতি রয়েছে যেমন বর্ষার সময় আমরা স্কুলে যখন পড়তাম তখন মাঠে ফুটবল খেলতাম আর চতুর্দিকটা তো জলে ভোরে যেত তো তার সাথে সাথে পুকুরও ছিলো নদীও ছিলো আশপাশে তো যখন হয়তো বা ফুটবল খেলছি মাঠে তারপরে সবাই মিলে সেই পুকুরে বা নদীতে গিয়ে স্নান করছি আর তার পাশে অনেক ধরনের গাছপালাও ছিলো সেখান থেকে হয়তো বা লাফ দিয়ে পুকুর তো এই রকম অনেক রকম স্মৃতি রয়েছে যেগুলো সত্যিই খুব ভাল লাগে তা তোমার এই রকম কোনো স্মৃতি রয়েছে হ্যাঁ এই তুমি যেটা বললে বর্ষাকালে তো বর্ষাকালে আমরা এই মাঠে যখন বৃষ্টি হত তো মাঠে যখন আহ আমাদের যে খেলার মাঠটা ছিল সেই মাঠে জল ভরে যেত তো ওই মাঠে ওই জলের মধ্যেই ফুটবল খেলতাম আমরা আহ পুরো কাদা মাখা হয়ে যেতাম তারপরে এসে পুকুরে স্নান করতাম আহ পুকুরে এই গাছ থেকে ঝাঁপ দেওয়া তারপরে তোমার বর্ষার সময় ওখানে চাষবাস হয়তো জমি অনেক জমি চাষ করে তো এই জমিতে চাষ করার পর একটা কাঁকড়া জাতীয় একটা ভোজ আছে খাবার পাওয়া যায় তো এই আহ কাঁকড়া ধরে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে রান্না করে খাওয়া খাওয়া এটা একটা ধরো মানে ভাল লাগতো হ্যাঁ সে তো অবশ্যই যে কাঁকড়ার কথা বললে বা বর্ষার সময় বিভিন্ন ধরণের মাছ ও ধরা হতো পুকুরের পাশে হয়তো বা মাছ ধরা হচ্ছে বা নদীর পাশেও মাছ ধরা হচ্ছে ছাতা মাথায় দিয়ে তার সাথে সাথে যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে হয়তো বা রাস্তার পাশে একটু জল জমে রয়েছে তা সেটা নিয়েও বাচ্চারা স্কুল থেকে ফেরার সময় খেলাধুলো করে সেটা নিয়ে আবার বাড়িতে এসে তো আমাদের ক্ষেত্রেও বাড়িতে এসে এরকম করেছি তখন বকাবকি শুনতে হয়েছে বা ভিজে মাঠে খেলাধুলো করেছি বর্ষার মধ্যে হয়তো বা স্কুল শেষ হয়েছে তখন মাঠে গিয়ে বর্ষার মধ্যে ফুটবল খেলেছি বাড়িতে যখন এসেছি তখন বাড়িতে খুবই বকাবকি করেছে তো সেই ক্ষেত্রে আরো অনেক স্মৃতি রয়েছে যেমন বর্ষার সময় একটু বেশি বর্ষা হলে আমরা হয়তো বা স্কুলে যেতাম না বলতাম যে এত বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে না আজকে যাবো না তো এই রকম অনেক ধরণের স্মৃতি রয়েছে তার সাথে সাথে তো এই শীত কালে অনেক ধরণের স্মৃতি হচ্ছে যেমন কদিন আগেই আমরা একটু ঘুরতে গেছিলাম এই পাহাড়ের দিকে ঘুরতে গেছিলাম তো সেই সময় প্রচন্ড ঠান্ডা ছিল আবার হাওয়াও দিচ্ছিলো তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে শীতের সময় ঘুরতে আবার অনেকের তো শীতের সময় হয়তো বা বাইরে যাওয়া যেতে পারে না বাইরে গেলে অসুবিধা হয় অনেকের শারীরিক সমস্যা রয়েছে বা শাসকষ্টের অনেক রকম সমস্যা থেকে থাকে শীতের সময় বাইরে বেরলে হয়তো বা একটু সমস্যা হয়ে থাকে আর কিছু কিছু রাজ্য রয়েছে যেগুলো শীতে মানে ওদের ওখানে শীত নেই বললেই চলে যেমন তামিল নাড়ুর দিক থেকে ওখানে তো শীত নেই বললেই চলে ওখানে বেশির ভাগ সময় গরম কাল আর যেহেতু চতুর্দিকটা সমুদ্রের পাশে তো গ্রীষ্মের পরে ওখানে যেই ঋতুটা থাকে সেই সময়ে ওই ঋতুটাতেই ওদের ভাল লাগে কেননা শীতের সময় ওদের খুবই অসুবিধায় আর শীত তো সেই রকম পরে না আমরা যাও একটু শীতের অভিজ্ঞতা রয়েছে কিন্তু তাদের তো সেই রকম কোন শীতের অভিজ্ঞতা নেই না শীতের অভিজ্ঞতা তো বেশির ভাগ আমাদের এদিকে কারণ তোমার শীতের সময় অনেক বরফ টরফ পরে তো সিকিম আসাম এদের দিকের আহ খুব কষ্ট হয় বরফ পরে শীতের সময় ওরা ঘর থেকে আহ খুব একটা বেরোতে পারে না বিশেষ করে আর্মি যারা থাকে আহ

হ্যাঁ শীতের সময় তো এই পাহাড়ি যারা রয়েছে পাহাড়ের পাশের যারা থাকে তাদের খুবই অসুবিধা হয় আর এই নর্থের দিকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে

তিব্বত রয়েছে সেই সব জায়গায় তো একদমই প্রচন্ড পরিমানে বরফ থাক পরে বা প্রায় বলতে গেলে বেশির ভাগ সময়ই শীত পরে থাকে সেই শীত প্রধান দেশ সেই জায়গাগুলো তো ওদের ক্ষেত্রে হয়তো বা অসুবিধা হয় জানিনা আমরা তো কয়েক দিনের জন্যে ঘুরতে যাই সেই সব জায়গায় ভালই লাগে পাহাড় যখন দেখি যে বরফে ঢাকা রয়েছে আর তার মধ্যে সূর্যের আলো পড়ছে দেখতে

কিন্তু ওখানে যারা থাকে তাদের কাছে তো হয়তো বা সেই জায়গাগুলো প্রতি দিন দেখতে দেখতে বা এরকম এত ঠান্ডার মধ্যে থাকতে তাদের একটু অসুবিধাই হয় তা তুমি শরৎ কালে কোথাও ঘুরতে যাওনি? হ্যাঁ শরৎ কালে ঘুরতে গেছি যেরকম ধরো সমুদ্র সৈকতে আমাদের এই সাইডেই যেহেতু এখান থেকে দিঘা যাওয়ার খুবই কাছাকাছি তো দীঘাতে গেছি শরৎ কালের ক্ষেত্রেই সেটা গেছিলাম কেননা সেই সময়ে তো অতটা গরমও থাকে না আর বা ওই সময়ে অতটা ঠান্ডাও থাকে না আর সমুদ্রের জলে স্নান করতে সেই সময় ভালই লাগে তো সেই জন্যে সেই সময়ে শরৎ কালের দিকে যাওয়া হয়েছে আর কি আর যেরকম হাওয়া বইতে থাকে সেখানে ওই পুরোনো দিঘা থেকে নতুন দিঘাতে হেটে যেতে যে রাস্তাটা করেছে সে রাস্তাটা দিয়ে হেটে যেতে যা ভাল লাগে ওই সময়ে শরৎ কালে তার তার উপর আবার শরৎ কালের এই বিকেল বেলা দেখতে যা ভাল লাগে বর্ষার শেষে যখন সূর্যটা উঠে তখন দেখতে সত্যিই খুব সুন্দর লাগে আর শরৎ কালের আকাশ বা এই পুজোর সময়ে বাগানে বাগানে বা জঙ্গলে জঙ্গলে যে কাশ কাশফুল রয়েছে তো সেই গুলোও দেখতে খুব ভাল লাগে হ্যা এগুলোতে শরৎ কালের আহ এই দুর্গো পুজো আসছে দুর্গো পুজোর আগেই এই কাশফুল গুলো ফুটে আর তোমার শীতকালে তো নদীর ধারে বা সমদ্রের ধারে যাওয়া যায় না কারণ জল খুব ঠান্ডা থাকে তখন জলে নামাও যায় না তো শরৎ কালে পুজোর পর হোক বা পুজোর আগে অনেকে সবাই ঘুরতে যায় নদীর ধারে দিঘা পুরি হ্যাঁ সে শরৎ কালের দিক থেকে চিন্তা করলে যে শীত শরৎ কালে আমাদের যেই দূর্গা পুজো হয় বা বিভিন্ন ধরনের ঘরোয়া পুজো হয় তো সেই সব সময়ে ঘোরাটাও ভাল হয় কেননা শরৎ কালে যেহেতু বললাম যে অতটা গরম পরে থাকে না অতটা ঠান্ডাও পরে থাকে না সেই জন্যে সারা রাত হয়ত বা ঠাকুর দেখা যায় আর এই সময়ে যেহেতূ অতটা ঠান্ডা নেই সেহেতু অনেক মানুষই হয়তোবা একটা পুজোর মন্ডপে যাচ্ছে ভিড় হচ্ছে কিন্তু অতটা গরম মনে হচ্ছে না সেক্ষেত্রে ভালও লাগ